হ্যাঁ হ্যাঁ ঠিক আছে Thank you, okay. Hello আমি কি mister রূপম দাসের সাথে কথা বলছি? হ্যাঁ sir আমি আহ insure bank থেকে ললিত কথা বলছিলাম। আপনি কি home loan এর ব্যাপারে interested আমি basically home loan এর জন্যই আপনাকে phone করেছিলাম। হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে sir আমাদের insure bank এই মুহূর্তে একটি আহ special home loan এর মানে features এনেছে home loan এর ব্যবস্থা করেছে ধরুন আপনার number টা তো আমাদের কাছে register রয়েছে already

ভালো মোটামুটি লেনদেন রাখেন আমাদের সাথে তো তাদের জন্য sir আমরা একটা special home loan offer করছি সবার মানে যাদের যাদের এরকম special আমাদের bank থেকে যাদের খুব ভালো সম্পর্ক তো তাদেরকে আমরা special একটি home loan offer করছি। Sir সেটার ব্যাপারে কি sir আপনি পুরোপুরি details টা জানতে চান? Okay sir হ্যাঁ আসলে ব্যাপারটা হলো যে আমাদের এই যে home loan এর ব্যাপারটা করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো sir ওটা আপনি পাচ্ছেন আহ ওটা আপনি মানে ওটা আপনি পাচ্ছেন sir মানে কয়েকটি কয়েকটি ধাপে পাচ্ছেন যে রকম ধরুন sir এই মুহূর্তে আমরা প্রথমে যে loan দিচ্ছি sir সেটা দিচ্ছি ষাট লাখের ঠিক আছে। তো ষাট লাখে উপরে মানে মানে ষাট লাখ ধরুন দিচ্ছি বা আপনার যতটা লাগে ধরুন আমরা মানে আপনাকে একটা কথার কথা আপনি মানে একটা amount বললাম ধরুন যেরকম আপনি যদি কুড়ি লাখের উপরে loan নেন মানে যদি ষাট লাখ নেন সত্তর লাখ নেন বা চল্লিশ লাখ, পঞ্চাশ লাখ নেন যা খুশি তো sir সেটার আহ মানে interest rate sir six point four percent করে যাচ্ছে। Okay তো এই ভাবে আমরা দিচ্ছি আর ধরুন আহ মানে এটার rate আর changes খুবই কম যেরম আহ মানে কিভাবে বলবো আপনাকে মানে উম ওই যে বললাম six point four four percent করে যাচ্ছে খুব মানে আহ বেশি documentation ও তো এটাতে লাগে না আপনার aadhaar card PAN card তারপরে ধরুন আপনার আহ মানে আপনার aadhaar card লাগবে আপনার PAN card লাগবে মানে loan টা এতো হচ্ছে না then ওটার একটা আলাদা জিনিস লাগবে। তারপরে last month এর salary slip লাগবে PF statement লাগবে তো, তো এই সব মানে ITRA এই সব লাগবে। মানে বিভিন্ন রকম জিনিসপত্র আমাদের এই সব ইয়েতে লাগে। এইবারে ধরুন আপনি ইয়ে নেবেন, আপনি interested যে হ্যাঁ আমি আহ loan টা নেবো then আপনাকে আসতে হবে সেদিনকে মানে কিছুদিন আগে আসতে হবে মানে আজকে আপনি contract আপনাকে যেহেতু আমি আজকে contract করলাম যে sir loan নেবেন তো? আপনি বললেন হ্যাঁ আমি loan নেবো। তো আমার এই মানে আছে তো আপনি sir একটি তার, মানে আমাদের যারা এখানে loan মানে home loan এর ব্যবস্থা করে তো তারা আমাদের এখানে দুদিনই মানে আমাদের এখানে ওই ইয়েটা দেওয়া হয় service টা দেওয়া হয়। আপনি শুক্রবার আসলে শুক্রবার তারা থাকেন। তো এসে আপনি তাদের সাথে কথা বললেন যে আপনার কিরকম মানে কিরকম loan চাই? আপনার কত amount এর loan চাই? তারপরে আপনার মানে আর বাদবাকি যা যা আপনার মানে

হ্যাঁ sir নিশ্চই, নিশ্চই আপনি মানে যেটা, যেটা ভালো মনে করবেন দেখুন আমি সব সময় আগে একটা কথা যে মানে আপনি একটা কাজ করবেন আপনি প্রথমে গিয়ে একটি কাজ করবেন আপনি প্রথমে গিয়ে মানে নিয়ে করে নেবেন আগে ভাগে ধরুন আহ আগে প্রথমে গিয়ে উম মানে আমাদের যে online যে website টা আছে sir online website এ গিয়ে sir আপনি একবার দেখে নেবেন যে আমরা মানে কি কি loan offer করছি। মানে আমাদের সমস্ত যে বলুন না ওটা কি বলে? মানে আমাদের যে criteria বলুন তারপরে যে মানে সমস্ত যে document থাকে তারপরে কি কি facility দেওয়া হচ্ছে আমাদের এখানে সেই সব একবার আমাদের online মানে ইয়েতে গিয়ে online website এ গিয়ে একবার আপনি just check করে নিন যে কি কি সুবিধা দেওয়া হচ্ছে? কি কি criteria আমাদের sir এইগুলো একবার দেখেনিন ঠিক আছে। তারপরে না হয় আপনাকে আমি আরো details এ বলছি। হ্যাঁ sir definitely মানে অবশ্যই আপনি যদি home loan নেন তো আপনাকে তো sir সেটা Installment এই মানে ভরতে হবে ব্যাপারটা মানে আপনি কি কি বলছেন? মানে Home loan মানে এইটার ব্যাপারেই তো জিজ্ঞাসা করছেন? যে আপনি মানে মাসে মাসে কিস্তিতে দেবেন সেটাই জিজ্ঞেস করছেন তো? হ্যাঁ sir বুঝতে পেরেছি। হ্যাঁ sir অবশ্যই আপনি মানে ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তেই দেবেন। আমাদের যে মানে যে দিনকে আপনি ধরুন আমাদের আহ online website এ গেলেন সেখানে আপনি মানে সমস্ত কিছু দেখতেই পেয়ে যাবেন যে কি ভাবে মানে আপনি নেবেন কতটা কি নেবেন। এগুলো সব আপনি নিজেই দেখতে পেয়ে যাবেন। আপনি ঠিক আছে আপনি আমাকে বলুন যে আপনার কত টাকা loan চাই? আমি সেই বুঝে আপনাকে এক্ষুনি বলে দিচ্ছি যে আপনার

হ্যাঁ দেখুন sir basically দু লাখ টাকা আমরা মানে ওরকম ভাবে দিই না। আমাদের যদি এখান থেকে নিতে হয় আপনাকে ঠিক আছে তো আপনাকে minimum sir পাঁচ থেকে মানে আপনাকে minimum মানে সাত লাখ টাকা তো নিতেই হবে। আর আর যদি খুব ভালো হয় দশ লাখ টাকা কারণ এটা আমাদের minimum ইয়ে। তো দু লাখ টাকা নিয়ে আপনার মানে ওই ব্যাপারটা আমাদের মধ্যে হবে না। তো আপনাকে minimum সাত আট লাখ টাকাই নিতে হবে। হ্যাঁ sir আমি আপনাকে সমস্ত কিছু বলে দিচ্ছি। আপনি just আমাকে দু minutes time দিন। আমি এই পুরো ব্যাপারটা calculate করে আপনাকে জানাচ্ছি। Okay sir আমি বুঝতে পারছি। ঠিক আছে আপনি যখন বলেছেন তো আমি মানে এই যে আপনাকে বললাম যে sir minimum আপনাকে সাত আট লাখ টাকা loan নিতে হবে। সেরকম যদি আপনি সাত আট লাখ টাকা loan না নিতে চান তো আপনার জন্যে আমি আঁ পাঁচ লাখ টাকা অবধি করে দিতে পারবো। কিন্তু sir এর থেকে কমে আপনার মানে নেওয়ার আমাদের এখন থেকে offer sir আপনার কি পাঁচ লাখ টাকা মানে হলে হবে? Okay sir আমি আঁ বুঝতে পেরেছি যে আপনার কত মানে, মানে problem টা যেহেতু বললেন ঠিক আছে আমি আপনাকে পাঁচ লাখ টাকাই loan দিচ্ছি। পাঁচ লাখ টাকা loan এর ব্যবস্থা করছি কারণ এর কমে আমরা sir offer করি না। তো হ্যাঁ যেটা আপনাকে বলছিলাম তো sir আপনি, দেখুন আপনি যদি পাঁচ লাখ টাকা loan নেন তো আপনাকে মানে আপনি আঁ দেখুন আমাদের এখানে তো offer আছে যে ধরুন আপনি আঁ মানে loan টাকে ধরুন আঁ মানে পাঁচ বছরে শোধ করতে পারেন। তারপরে ছ'বছরে শোধ করতে পারেন সাত বছরে শোধ করতে পারেন, আট বছরে, ন'বছরে, দশ বছরে maximum আমরা sir টাকাটা ত্রিশ বছর অবধি যাই কিন্তু অত বছর তো আপনার নিশ্চই মানে পাঁচ বছরে তো লাগে না। তো sir আপনার আমরা পাঁচ লাখ টাকা loan sir minimum আট, আট থেকে দশ বছরেই মানে আমরা offer করি তো sir আপনি কোন কোন offer টা চাইছেন? মানে পাঁচ পাঁচ লাখ টাকা কি পাঁচ বছরে শোধ করবেন? না পাঁচ টাকা আট থেকে দশ বছরে শোধ করবেন? কোন offer টা চাইছেন?

আঁ পঞ্চাশ আপনি যেহেতু পাঁচ লাখ টাকা loan নিচ্ছেন তো sir আপনার এইখানে per month সাত হাজার চারশো সত্তর টাকা করে আহ EMI যাচ্ছে আপনার মানে কত বললেন? সাত হাজার চারশো সত্তর টাকা করে EMI যাচ্ছে per month আপনার এই আহ মানে EMI টা আর Sir আপনাকে এইখানে যেহেতু এটা জানেন যে এইখানে interest টা দিতে হবে তো sir এইখানে এই নিয়ে তো পাঁচ লাখ টাকা আপনি loan টা নিচ্ছেন। আপনাকে উম ও এক minutes এক minutes sorry sir আমি আমার দ্বারা একটু ভুল হলো আপনাকে আমি কত আঁ interest rate বলেছিলাম সেটা কি মনে আছে? Okay sir, okay sir আমি বুঝেছি কিন্তু sir আমার দ্বারা একটু ভুল হয়েছিল এখন sir আঁ মানে এখানে আমরা calculate করে দেখছি যে আপনার মানে per month interest মানে interest এর যে percentage টা

আঁ আমি প্রথমে একটু ভুল বলেছিলাম তো এইখানে sir আপনার EMI টা একটু কমে গেলো আপনার EMI টা এই মুহূর্তে যাচ্ছে ছহাজার আটশো সাতান্ন, সাতান্ন টাকা মানে six thousand eight hundred fifty seven rupees মানে ওই আপনি আঁ around আঁ seven thousand ই ধরে রাখুন seven thousand থেকে two thousand আঁ two hundred কম। এরকম ধরে রাখুন আর sir আপনার যেটা মানে Total payable amount দাঁড়াচ্ছে total মানে আপনি তো পাঁচ লাখ টাকা আঁ মানে নিচ্ছেন bank এর থেকে আঁ loan কিন্তু আপনাকে যেটা pay করতে হবে যেটা return করতে হবে সেটা sir দাঁড়াচ্ছে Six lakh fifty eight thousand two hundred forty seven rupees মানে আপনাকে total interest rate দিতে হচ্ছে এক লাখ আটান্ন হাজার। টাকার কাছাকাছি মানে এক লাখ ষাট হাজার টাকার কাছাকাছি sir আপনাকে EMI টা মানে আহ interest দিতে হচ্ছে। তো আপনার মানে এইভাবেই আমি calculate করে এটাই বার করলাম যে আপনার মানে এটাই আসছে basically তো এবারে ধরুন sorry এইবারে ধরুন আপনি যদি এই আট বছরটাকে আপনি ধরুন এই আট বছরটাকে একটু বাড়াতে চান আমি আপনাকে পুরো offer টাই বলছি। মানে আপনি যেহেতু আট বছর বললেন এবার আপনি আর একটা জিনিসও এখানে খেয়াল করতে পারেন যদি আপনি এখানে ধরুন আপনাকে প্রথম দিকেই বলে দিচ্ছি আপনি যেহেতু আট বছর বললেন আমি আপনাকে পাঁচ বছর থেকে পুরো আট বছর অবধি কত টাকা লাগবে সেটা আমাকে আপনি মানে আপনাকে আমি পুরো ভালো করে জানিয়ে দিচ্ছি। আপনার আপনি এখানে আমাদের procedure টা কি হয় এটা শুধু এখানে না আপনি এটাও জানেন যে প্রতিটা আহ প্রতিটা EMI এর ক্ষেত্রে আপনি যত টাকারই মানে যত কম

যেটা ভালো মনে হবে আপনি সেটা করবেন। আমাকে just একটু সময় দিন আমি just একটু calculate করে আপনাকে পুরো offer টা জানিয়ে দিচ্ছি। আপনি just কয়েক second wait করুন। Definitely sir definitely আমরা সব কিছুই দেখে নিচ্ছি মানে আমরা আপনাদের অত কিছু মানে ভাবতে হবে না। আপনি just ও হ্যাঁ আপনাকে আগে একটা কথা বলে দিই আমাদের এখানে sir চার রকমের home loan দেওয়া হয়। চার রকমের ঠিক আছে চার রকমের home loan বলতে আমাদের আলাদা আলাদা নাম আছে যেরকম ধরুন home loan home loan মানে home loan সুবিধা home loan এই এরম type এর এরকম চারটে এক minute একটু দাঁড়ান আমি আর একবার দেখে নিই। হ্যাঁ sir আহ তো আমি যে বললাম ধরুন আপনি যদি home loan টা নিতে চান তো এইখানে sir মানে আপনার formal income যেটা আছে sir ওটার সমন্ধে জিনিস বলে দেবে তো loan amount আহ মানে ninety percent আহ মানে ধরুন আপনার যতটাই দাম হোক তো ওখানে ninety percent আমরা দেবো তো এবারে এখানে minimum আপনি কত বছর অবধি চালাতে পারবেন আপনাকে আগেও বললাম যে পাঁচ বছর থেকে ত্রিশ বছর ঠিক আছে। তো এটা আপনি মানে মানে যেতে পারবেন। এবারে এবারে আর একটা জিনিস আছে যে বন্ধন উম আহ sorry আহ আমি যে বলতে চাইছি যে এখানে যে ওই আমাদের insure bank এর যে আহ home loan টা আছে তো এইখানে আপনি individual formal এও মানে আমাদের দ্বারা করতে পারবেন। এই home loan টার ব্যাপারে এবার আপনাকে কত percent বলেছিলাম যে আপনাকে seven point one six percent আহ ইয়েতে দিতে হবে। Interest rate টা দিতে হবে। তো মানে ব্যাপারটা কি বলুন তো sir আমাদের এখানে সবই যে home loan আছে এগুলো সব একই type এর মানে এখানে খুব একটা sir কোনো রকম আপনি পাবেন না যে মানে খুব একটা different পাবেন না কিছু কিছুতে আমাদের যে home loan এর ক্ষেত্রে আমাদের একটা আমরা ধরুন কিছু কিছু offer দিই কি কি offer যেরকম ধরুন home loan এর ক্ষেত্রে কি কি offer আছে যে আপনার home loan মানে আপনার already ঘর আছে ঠিক আছে। আপনাদের already ঘর আছে এবার ওই ঘরটাকে আপনি renovate করবেন নতুন কিছু করবেন যেরকম আহ মানে extension আহ house Repair করবেন painting করবেন নতুন করে plumbing করবেন মানে সমস্ত pipe ফাইপ থেকে শুরু করে everything নতুন করে change করবেন। তারপরে roof নতুন করে construct করবেন। roof টা ধরুন আপনার একটু কমজোর হয়ে গেছে ওটাকে আরো better করবেন আরো মানে জিনিসপত্র মানে ভালো মানে ঘরটাকে আরো সুন্দর সাজানো গোছানো করবেন so এই রকম so এর ক্ষেত্রে sir একটু changes আছে। এই ক্ষেত্রে আবার একটু changes আছে আমাদের এইখানে এর ক্ষেত্রে interest rate টা sir একটু বেশি। সেটা হবে nine point two five percent minimum minimum আর আপনার যদি ধরুন আবার যদি সময় বাড়ান মানে ধরুন যদি মানে আপনি যদি এটাকে ধরুন ত্রিরিশ মানে দশ বছরের উপরে নিয়ে যান তো সেইটা sir আপনার

আর ধরুন আপনাকে যেটা বললাম যে আহ সুবিধা home loan যেটা আর একটা বললাম sir এটা মানে এইখানে আপনার features দেখুন মানে এখানে কোনো income এর সেরকম proof মানে এতটাও দিতে হবে না হ্যাঁ তো এইখানে অতটাও দিতে হবে না। এবার income এবার মানে এখানে আপনার কি হয় এখানে আপনি ধরুন ঘর কিনলেন বা নতুন ঘর construct করবেন বা আহ minimum মানে minimum ten years ধরুন sir five years to twenty years ধরছি। তো আপনাকে সেরকম ভাবেই আবার বলছি এক minute ধরুন হ্যাঁ তো এটার minimum interest rate sir আপনি যদি ধরুন পাঁচ বছরের জন্য নেন তো sir এটার minimum interest rate দাঁড়াচ্ছে eight point seven five percent এটা আমরা দিয়ে থাকি আর যদি আপনি দশ বছরের উপরে চলে যান দশ বছরের উপরে যদি loan নিয়ে চলে যান তাহলে সেটা sir দাঁড়িয়ে যাবে same eleven point seven five percent আপনার আহ মানে এই code টা গিয়ে দাঁড়াবে interest rate টা এবার আপনার এর ভেতরে eligibility criteria ও রয়েছে মানে ধরুন আমি কথার কথা বলে দিই আহ উম okay sir আপনার আহ আপনার ধরুন আহ age twenty one years এবার ধরুন আপনার twenty one years এবারে সেক্ষেত্রে আপনি loan পাবেন। কিন্তু twenty one years এর নিচে sir পাবেন না অবশ্যই। এবারে হ্যাঁ sir আপনার age টা কি আমি আগে জেনে নিতে পারি? Obviously sir আমরা নিশ্চই আপনাকে জানাবো আমি। এবারে ধরুন হ্যাঁ আপনাকে just আহ কেন ওটা আমি জিজ্ঞেস করলাম যে আপনার কত বছর বয়েস হবে সেই অনুযায়ী sir আমাদের loan টা pass হয়। আমি sir আপনাকে বললাম না যে আপনি তো মানে EMI মানে বললেন যে আট বছরে শোধ করতে একটু বেশি time লাগবে। আপনাকে sir আমি পাঁচ থেকে দশ বছরের মধ্যে পুরো offer টাই sir বলে দেবো আপনাকে মানে আপনার যা যা জানতে মানে চাইছেন আমি সব জানিয়ে দেবো। তার আগে just আপনার কাছে ছোটো চারটে details নিয়ে নেবো। সেই details টা হলো sir আপনার age কত মানে আপনি, আপনার age কত আর আপনি মানে কি কোনো private মানে আপনার কোনো, আপনি কি কোনো চাকরি করেন? নাকি নিজের business আছে? Definitely sir definitely আপনি মানে আমি বুঝতে পারছি যে আপনার কি problem টা sir ঠিক আছে sir আপনি যখন বলে দিলেন আপনি twenty three years আপনি already job করেন তো sir এটা কোনো problem এর বিষয় নয়। আপনি মানে একদম without any hesitation আপনি sir পেয়ে যেতে পারেন আপনি loan টা মানে আপনি loan টা apply করতে পারেন কিন্তু তার আগে আপনার bank এর cibil code টা আমাদের check করতে হবে। কারণ সেই অনুযায়ী তো sir আমরা loan টা provide করি sir আপনি কি কোনো দিন আগে কোনো কিছুর জন্য loan নিয়েছিলেন? Okay sir okay sir বুঝতে পারছি ঠিক আছে কোনো অসুবিধা নেই। হ্যাঁ sir যেটা আপনাকে আমি বলছিলাম already আহ যে আপনার কত বছরের কি মানে কত বছর আপনি নিতে চান loan টা হ্যাঁ তাহলে ধরুন আপনি মানে মানে একদম পেয়ে যাবেন loan টা কোনো অসুবিধা নেই। আপনার cibil score তো তাহলে অসুবিধা হবে না আপনি এসে একবার আমাদের bank এ visit করে কথা বলে নেবেন। আর হ্যাঁ যেটা বলছিলাম আপনাকে যে আপনার আহ পাঁচ আপনি যেহেতু বললেন আপনার পাঁচ লাখ টাকা loan চাই। তো আপনি যদি পাঁচ লাখ টাকা পাঁচ বছরের জন্য নেন। মানে পাঁচ লাখ টাকা যদি নেন এবং সেটা যদি আপনি চান যে না আমি পাঁচ লাখ টাকা আমি পাঁচ বছরে শোধ করবো। তো sir সেখানে আপনার EMI এসে দাঁড়াচ্ছে নহাজার নশো আটত্রিশ টাকা দশ হাজার টাকার কাছাকাছি। আর এটা আপনাকে per month দিতে হচ্ছে নহাজার নশো আটত্রিশ টাকা আর আপনার interest আপনি যে interest টা দিচ্ছেন সেইখানে সেটা sir ছিয়ানব্বই হাজার তিনশো তিন টাকা ninety six thousand three hundred three rupees তো এইটা আপনাকে interest দিতে হচ্ছে over five lakhs Over five lakhs এর উপরে আপনাকে ছিয়ানব্বই হাজার টাকা interest দিতে হচ্ছে তো আপনার total pay payable amount এসে দাঁড়াচ্ছে five lakh ninety six thousand three hundred এইবারে ধরুন আপনি বললেন যে আমি five lakh এ আমি পাঁচ বছরে loan টা আহ পাঁচ বছরে loan টা নেবো না আমি সেটা আট বছরে যেতে চাই সেটা আট বছরে যেতে চাই আমি আহ sorry ভুল বললাম sorry sir আমি ছবছরে loan টা নিতে চাই পাঁচ বছরের বদলে। তো sir আপনি যদি ছবছরের জন্য loan টা নিতে চান তো সেটা এসে দাঁড়াবে EMI টা per month আট হাজার পাঁচশো তেষট্টি টাকা EMI এটা EMI যাচ্ছে তো এই মানে ছবছরের উপরে আপনাকে পাঁচ লাখ টাকার ওপরে কত percent কত percent interest তো আপনাকে বলেই দিলাম seven point one six percent তো

তো আপনার total payable amount এসে দাঁড়াচ্ছে six lakh sixteen thousand five hundred thirty four rupees okay আর sir হ্যাঁ বলুন

আপনার problem হলো তো next month এ যখন আপনি সেটা এক সাথে দিলেন সেখানে কীন্তু sir আপনার প্রতিটা মানে এর ক্ষেত্রে যখন প্রথম যদি fail করেন সেখানে sir পাঁচশো টাকা fine লাগবে আপনার। okay পাঁচশো টাকা fine লাগবে তো sir Maximum আমরা কিন্তু মানে আহ পাঁচশো টাকা fine যাবে then এর পরেতে ধরুন আরো আপনি fail করতে থাকেন তো সেখানে sir কিন্তু আমাদের আহ fine increase করবে মানে ধরুন five থেকে কিন্তু sir ওটা six hundred হবে six থেকে seven hundred sir এরকম কিন্তু মানে fine টা increase হয় তো অবশ্যই চেষ্টা করবেন যে মাসের EMI সেই মাসে একদম proper time এ দেওয়ার। আপনি মানে পরের মাসে দিতেই পারেন কিন্তু sir সেখানে কিন্তু আপনার fine যাবে বুঝতে পারলেন?

ছ year এ এটা মানে loan টা শোধ করতে চান তো আপনার ওই যে বললাম আট হাজার পাঁচশো তেষট্টি টাকা আর আপনার interest pay করতে হচ্ছে sir এক লাখ এক লাখ ষোলো হাজার টাকার মতো আহ তো এটা এবার আপনি যদি ধরুন সাত বছরে ব্যাপারটা শোধ করতে চান পাঁচ লাখ টাকাটা সাত বছরে শোধ করবেন। তো sir সাত আপনি যদি সাত বছরে শোধ করেন পাঁচ লাখ টাকা loan টা তো আপনার প্রতি মাসে EMI যাচ্ছে সাত হাজার পাঁচশো ছিয়াশি টাকা। তার আপনাকে interest দিতে হচ্ছে এক লাখ সাঁইত্রিশ হাজার একশো তিরাশি টাকা আর মানে এটা হচ্ছে এবার just sir যদি আপনি আট বছরে যান, আট বছরে আপনাকে বলেছিলাম আপনি যদি আট বছরে শোধ করতে চান তো আট বছরে এসে দাঁড়াচ্ছে sir ছহাজার আটশো সাতান্ন টাকা Per month আর total interest যাচ্ছে over five lakhs one lakh fifty eight thousand two hundred forty seven rupees তো আপনার total payable amount এসে দাঁড়াচ্ছে six lakh fifty eight thousand Two hundred forty seven rupees এইবারে sir আপনি যদি বললেন যে না আমি নবছরে শোধ করবো। আপনি তো already বলেছিলেন sir eight বছরে, আট বছরে। কিন্তু আপনি যদি, ধরুন যে না আমি আর একটু সময় চাইছি নবছরে তাহলে sir নবছরেই আপনার per month EMI যাচ্ছে ছহাজার দুশো চুরানব্বই টাকা। আর আপনার interest যাচ্ছে এইখানে over five lakhs one lakh seventy nine thousand Seven hundred twenty three rupees তো আপনার মোট আপনার sir তাহলে total payable amount কি six lakhs seventy nine thousand seven hundred twenty three rupees এইবারে sir last যেটা আপনার জন্য offer আপনাকে তো বললাম প্রথমেই যে আপনার মাত্র ten year এর মধ্যেই আপনাকে দিতে হবে। ten year অনেকটাই time তো ten year যদি আপনি যান তো ten year sir

আপনাকে এখানে five lakh এর উপরে over কতটা আহ মানে এ দিতে হচ্ছে কতটা সুদ দিতে হচ্ছে interest দিতে হচ্ছে সেটা লহো। two lakh one thousand আহ two lakh one thousand six hundred nine rupees তো এটা আপনার total interest মানে আপনার মোট payable amount এসে দাঁড়াচ্ছে sir সাত লাখ আহ sorry sorry sorry sorry হ্যাঁ exactly সাত লাখ এক হাজার ছশো নটাকা। এটা আপনার total payable amount কিন্তু sir আমি আপনাকে বলবো আপনি দশ বছরের year মানে দশ বছরের এটায় যাবেন না। মানে দশ বছরের মানে ten year টায় যাবেন না কারণ ওটাতে sir আপনার দু লাখ টাকা মতো EMI যাচ্ছে আপনি চেষ্টা করুন sir পাঁচ থেকে আট বছরের মধ্যে যতটা হয় এটা করে ফেলা আমি sir আপনাকে যদি আপনি যদি আমার suggestion চান তো আমি বলবো sir ব্যাপারটাকে আপনি ছ থেকে সাত বছরের মধ্যে done করে দিন তাহলে sir আপনার অনেক কম Interest যাবে মানে আমার আপনার অনেকটাই টাকা save হবে। তো sir আপনি কি ঠিক করলেন? কি করলেন? আমি একদিন সকাল বেলায় ঘুমোচ্ছিলাম বাড়িতে এবং তখন ছিলো শীত কাল এবং হঠাৎ করে ঘুমটা ভেঙ্গে গেলো খুব জোরো উম জোড় আওয়াজে এবং আওয়াজটি যখন পেলাম তখন ঘুমটি আমার ভেঙ্গে গেলো এবং ভাঙ্গার পরে যখন বাড়ি থেকে বেরিয়ে দেখলাম রাস্তার সামনে একটি লড়ি এবং একটি বাইক এর সাথে সংঘর্ষে

loaded গাড়ি ছিলো এবং আমাদের বাড়ির সামনে একটি turning ছিলো এবং turning এর সামনে বাইকটি যখন overtake করছিলো এবং লরিটির টায়ারের তলায় পৃষ্ঠিত হয়ে গেছিলো এবং ধাক্কা লেগে গেছিলো লরির এবং গাড়িটিতে একটি মহিলা এবং পুরুষ ছিলো বাইকে এবং লরিটি মারার পরে লরিটি বেরিয়ে গেছিলো overload ছিলো লরিটি এবং আওয়াজটি প্রচুর শব্দ হয়েছিলো এবং চারি পাশে এক দু ঘন্টা পরে চারি পারে কাতারে কাতারে লোক জন দাড়িয়ে পরলো side দিয়ে দেখার জন্য এবং কিছু ক্ষন পরে পুলিশ আসলো এবং পুলিশ এসে তদন্ত করা শুরু করলো এবং একটি পুলিশ এর pocket থেকে তার বিভিন্ন কাগজ পত্র card এবং জি বিভিন্ন ধরনের কাগজ পত্র কার কাগজ পত্র এই গুলো খুজলো খুজে এবং তার ঠিকানা এবং তার পরিচিতি বের করলো এবং বের কটে করে এবং এবং সেই গড়িটিকে একটি ambulance এ করে তুলে নিয়ে গেলো এবং অপর একটি body টি কিছুই ছিলো না সেই টিকে পুরো পৃষ্ঠিত হয়ে গেছিলো রাস্তার সাথে সেটিকে এক জায়গায় গুছিয়ে একটি বস্তার ভিতরে তুলে সেটিকেও ambulance এ করে তুলে নিয়ে চলে গেছিলো এবং এটি হয়েছিলো প্রায় সকাল বেলায় প্রায় ছো টা কি সাতটা নাগাত হয়েছিলো এবং আওয়াজটি প্রচুর জোরে হয়েছিলো এবং আওয়াজটি এতই জোরে হয়েছিলো যেমন মনে হচ্ছিলো একটি বাজি ফোটলে যেগো আওয়াজ হয় সে রকম আওয়াজ হয়েছিলো এবং পাশে যাদের দোকান পাট ছিলো এবং তাদের কাছে থেকে শোনা হল যে এখানে বড় যে লরিটি ছিলো সে তার কোনো দোষ ছিলো না এবং সে তার নিজেস্ব একটি নিদিষ্ট speed নিয়ে সেই রাস্তা উপর থেকে যাচ্ছিলো এবং বাইক একটি বাইক opposite থেকে overtake করতে এস overtake করছিলো এবং খুব দ্রুতো overtake করছিলো এবং খুব speed এ এবং শীত কালের ব্যাপার এবং পিছনে যে মহিলিট মহিলাটি ছিলো এবং সে একটি চাদর গায়ে দিয়ে ছিলো এবং চাদরটি হাওয়ার কারণে লরির যে বড় বড় নাট গুলো হয় লরির টায়ার এর সে নাটে পেচিয়ে গেছিলো এবং পেচানোর কারণে উম সেই হাওয়াতে টেনে নিয়েছিলো লরিরট লরির পাশ দিয়ে যখন overtake করছিলো এবং তখন হাওয়াটি পা কারণে সে চাদরটি টেনে নিয়েছিলো এবং সেই কারনণে হয়তো এই এক দুরুতোরো accident হয়েছিলো তো accident এর কারণে অনেক মানুষের আহ অনেক মানুষের জীবন ও যেতে পারত একটি বড়োসড়ো এবং এখানে এক দেখা গিয়েছে যে দুটি মানুষের জীবন গিয়েছে এবং মানুষ দুটি একটি ছিলো মহিলা এরো একটি ছিলো পুরুষ এবং মহিলার সেটি ছিলো বিবাহিত পুরুষটি ও বিবাহিত হয়তো এবং তারা যখন এবং তাদের বাড়িতে যখন phone লাগানো হল এবং তাদের মৃত্যু কথা যখন ঘটনা যখন যানানো হল থানা থেকে এবং আমরা কিছুটা শুনতে পারি যে তার যাচ্ছিল বঙ্গাই উম বঙ্গা নামক একটি Hospital এ পাশে একটি ডাক্তার খানায় এবং সকাল বেলায় বেরিয়ে ছিলো তারা এবং তাদের বাড়ি ছিলো হাসখালি বগুলা

আসতে আসতে পুলিশের তদন্ত করতে করতে যখন side করে যখন Hospital পাঠিয়ে দিলো এর তারা তখন মৃত্য নালি পরিচিত ছিলো এবং যখন গেলো যাওয়ার পরে কিছুক্ষন পর fire brigade এর লোকজন আসলো এবং রাস্তা টিকে ভালো করে জল দিয়ে ধুলো এবং ধোয়ার পরে সেখানে এত বিচ্ছিরি একটি মানে জি মানে মানুষের যে একটি রাস্তায় পরে থাকা অবস্তায় যে পৃষ্ঠি তো হয়ে গেছিলো যে মাংস গুলো বিচ্ছিরি একটি গোন্ধ বের হচ্ছিলো এবং সে গুলো দেখার পরে আমার মানুষীকতা খারাপ হয়ে গেছিলো এবং মানুষীকতা ঠিক ছিলো না দেখা পর চোখের সামনে কোন accident যে কোন ঘটনা দেখলে আমার সত্যি কথা বলতে ভালো লাগলে না এবং accident টি হয়েছিলো একজন বলছিলো যে accident টি হয়েছিলো বিপরীত মুখি অবস্থায়ী যে অভা গাড়িটি যখন turening এর অবস্থায় তখন বিপরীত মুভি থেকে একটি truck আসচ্ছিলো এবং একটি বাইকে সাথে সংঘর্ষ সংঘর্ষ হয়েছিলো বা সংঘর্ষ হওয়ার কারণে গাড়িটি পুরো একদন গিয়েছিলো এইও এবং কিছুক্ষন পরে পুলিশরা তদন্ত করছে সব কিছু হল এবার চারি পাশে এই accident এর কারণে চারি পাশে লোকজন ভর্তি হয়ে গেছিলো কাতারে কাতারে লোকজন আসছিলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শহর থেকে লোকজন আসছিলো এবং যার যাদের accident হয়েছিলো তাদের family লোকজন বি আহ দুই তিন ঘন্টা পরে আসলো সে spot এ spot এ আসার পরে আমরা দেখতে পারলাম যে তার বাড়ির লোকজন কাদছিলো তাদের জন্য এবং তাদেরকে অনেক ভালোবাসে এবং সেই জিনিস টা দেখার পরে অনেক মানুষীক চোখের থেকে চোখের থেকে জল পরছিলো এবং তার পরে আমরা আমরা দেখতে পারি যে accident টি যখন হয়েছিলো প্রায় তখন ছোটা সাতাটা বাজ না বাজ এবং রাস্তাতে প্রচুর পরিমানে কুয়াশা ছিলো এবং তখন ছিলো শীত কাল এবং তখন একটু ছিলো মেঘলা মেঘলা weather এবং হয়তো সে যে বাইক চালিকা বাইক চালক ছিলো সে হয়তো overtake যখন করছিলো তখন সামনে কুয়াশার কারণে কিছুই দেখতে পারে নি হয়তো এই কারণে accident টি হয়েছিলো এবং যখন লরিটির পেচেন যো লরিটির নিচে যখন ওরা দুই জন দুটি আহ দুটি লোক যখন নিচে যখন পৃষ্ঠিত হয়ে গেছিলো তখন লরি আলা বুঝতে পারে নি সে তার নিজের নিজের মনের মত নিয়ে চাচ্ছিলো গাড়িটি এবং সেই driver টি তার নিজের কোন ক্ষমতা ছাড়াই সে দুটি প্রান নি প্রান নিয়ে নিলো এবং সেটিকে নিয়ে থানায় গিয়ে যেরা হচ্ছিলো এবং গাড়িটিকে আটোক করা হয়েছে

পুরোটাই ফেটে গেছে এবং যেটি বললাম যে বাজির মত আওয়াজ হয়েছিলো সেটা সে মাথা মাথাটি পুরো লরির টায়ারের তলায় পরে গেছিলো এই কারণে পুরো আওয়াজটি পুরো একদম বোমের মত আওয়াজ হয়েছিলো এবং আওয়াজটি যখন পেলাম আমরা তখন প্রচুর পরিমানে লোকজন ভয় পেয়ে গেছিলো যে কিসের আওয়াজ এবং রাস্তায় যখন যাওয়ার পরে বুঝতে পারি যে এখানে কে বড় সরো accident হয়েছে এবং accident টি হওয়ার সময় থেকে শুরু করে accident টি পুরো একদম লোক জন থেকে সরানো থেকে শুরু করে fire brigade দিয়ে ambulance দিয়ে পুলিশ দিয়ে যখন আসলো এবং এই ঘটনাটি প্রায় আট নয় ঘন্টা ধরে ঘটেছে এবং আট নয় ঘন্টা ঘটার পরে এইটি পুরো clear হতে প্রায় আট চার পাঁচ ঘন্টা ধরে হয়েছে এবং এখানে অনেক মানুষের ই ভয় ভয় ধরে গেছে চোখের সামনে এই রকম ধরনের একটি গুরুতর accident দেখার পরে এবং আমি যখন

কথা বার্তা বলছিলো এর ওর সাথে যে অটি কেমন করে হলও কি করে হলও কথা বলতে বলাতে লোকজন আসলো এবং পুলিশ রা তার কিছু ক্ষনপরেই আসলো এবং এসে সে মানুষ গুলো তদন্ত করা শুরু করলো যে তারা কোথা থেকে আসলো এবং তাদের বাড়ি কোথায় এবং তারা কি করে মারা গেলো এবং গাড়িটি কোথায় যে গাড়িটিতে লেগেছে আঘাত লেগেছে যে truck এ সে truck টি কোথায় গিয়েছে এই সব আগ এই সব করতে করতে কিছুক্ষন পরে একটি ambulance আসলো এবার ambulance এসে ambulance Hospital এর কর্মীরা এসে একটা body part Hospital এর গাড়িতে তুলছে এবং এতটি মানে এতটি ভাবে accident হয়েছে মানে এত খারাপ ভাবে accident হয়েছে সে দেখার মত নয় এবং accident এত টাই বাজে ভাবে হয়েছে যে বিভিন্ন শরীরের অঙ্গ পতঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে রাস্তার এ পার অপার অন্তর অন্তর এবং রাস্তাটিতে আরেকটি জিনিস দেখতে পাওয়া গিয়েছে মহিলি আহ মহিলাটির হাতে একটি ব্যাগ ছিলো এবং হয় তো সেই ব্যাগটি দেখে হইছে সবাই ভাবছিলো একটি বাচ্চা

বয়স্ক লোক ছিলো এবং বয়স তার নিমা তাদে সে দুজনকার বয়স হবে মহিলা টার বয়স হবে হয়তো সাতাশ আঠাস বছর হবে এবং পুরুষ টির বয়স হয়ত বত্রিশ তেতত্রিশ বয়স হবে এবং লোকটি একটি সাদা color এর dress পরা ছিলো এবং সাদা color এর সার্ট পরা ছিলো এবং লোকটির প্যান্ট পরাছিলো একটি জিন্সের প্যান্ট এবং একটি kito পরা ছিলো হতে একটি bracelet এবং একটি ঘড়ি ছিলো এবং মহিলা টি একটি শড়ি পরা ছিলো এবং মহিলাটির গায়ে একটি চাদর ছিলো এবং মহিলাটির গায়ে বহুত প্রচুর পরিমানে গহনা ছিলো এবং মহিলাটির ব্যা মানে মহিলা একটি গাড়ি মানে ওই গাড়ি টিতে একটি ব্যাগ ছিলো ব্যাগের ভিতরে Hospital এ অনেক prescription অনেক মানে অনেক ওষুধ পত্র কাগজ পত্র এই সব ছিলো এবং ওর থেকে দেখা যায় যে এব্ব পুলিশ যখন তদন্ত করে জানতে পারে তাদের বাড়ি হাসখালি বগুরা এবং হাসখালি বগুরা থেকে তারা এততে বনগাঁ তে এসচ্ছিলো ডাক্তার দেখাতে এবং এখানে তাদের যে এরোম গুরুতর ভাবে accident হবে তার বা family র লোকজন ও বুঝতে পারে নি এবং এটা দেখে আমরা এখানে খুব মর্মাহত হয়ে গেছি যে চোখে বাড়ির সামনে এ রকম বি একটি গুরুতর বড় accident একিমা চোখে পরলো এটা দেখে সবারই মন মানুষীকতা খুবি খারাপ হয়ে গেলো এবং পুলিশ আসলো পুলিশ এসে তদন্ত করার পরে তাদের death body গুলোকে নিয়ে গেলো এবং death body গুলোকে নিয়ে গিয়ে তাদের family কে সৎকারে জন্য ছেড়ে দিলো এবং রাস্তাতে যেসব মাংস কুন্ডলি পরে ছিলো এবং সে গুলো কে fire brigade জল দিয়ে সেগুলোকে পরিস্কার করা হল এবং কিছুটা কিছুক্ষন পরে রাস্তাটি আবার নরমাল হতে চলল গাড়ি ঘড়া যেমন নরবেল চলতে থাকতো সে শুরু করলো

বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা UNESCO বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আহ বিশেষ ধরণের বন, পাহাড়, হ্রদ, মাল মরুভূমি আহ স্মৃতিস্তম্ভ, দালান, প্রাসাদ বা শহর একটি স্থান যা UNESCO কর্তৃক আহ স্বীকৃত ও প্রণীত বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় লিপিবদ্ধ হয়েছে লিপিবদ্ধ হয়েছে আহ লিপিবদ্ধ হয়েছে আহ লিপিবদ্ধ হয়েছে এবং আহ সেক্ষেত্রে আহ যেখানে বলা যেতে পারে নির্বাচন বা অন্যান্য প্রক্রিয়ার সরকারি পরিসংখ্যান আহ হিসাবে অর্থাৎ প্রাকৃতিক মানদন্ড হিসাবে উম মহীয়ান প্রাকৃতিক শক্তি বা ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্য এবং এবং নান্দনিক গুরুত্ব রয়েছে পৃথিবীর ইতিহাসে প্রধান প্রধান যোগের প্রতিযোগিতামূলক অসামান্য উদাহরণ যার মধ্যে জীবনের ইতিহাস গুরুত্বপূর্ন চলমান মহাদেশ উন্নয়নের আহ ভূতাত্ত্বিক প্রক্রিয়া বা

আহ স্থলজ, বিশুদ্ধ জল, উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশ উন্নয়ন প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভুমিকার অসামান্য উদাহরণ বিজ্ঞান বা সংস্করণ দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষন বিশেষত জৈব বৈচিত্র্য আহ ইন-সিটু জীব বৈচিত্র্য হুমকি আহ প্রজাতির ধারণকারী এলাকা সংরক্ষণ পরিসংখ্যান থেকে বোঝা যায় যে আফ্রিকা এর সাঁইত্রিশটা প্রাকৃতিক সংস্কৃতিক একান্নটি, মিশ্র পাঁচটি মোট তিরান্নবইটি রয়েছে যেটা হচ্ছে world historical places হিসাবে আরব রাজ্যে পাঁচটি প্রাকৃতিক সংস্কৃতিক চুয়াত্তরটি, তিনটি মিশ্র total বিরাশিটি এশিয়া প্যাসিফিকে আটষট্টিটি প্রাকৃতিক একশ সত্তাতরটি সংস্কৃতিক বারটি মিশ্র total দুইশ তিপ্পান্নটি এরকম আহ যে বিভিন্ন স্থান অনুসারে তাজন বা অঞ্চল অনুসারে

উম নু শুধুমাত্র দশ বা তার বেশি স্থানের অধিকারীদের দেখানো হয় আহ এখানে চল্লিশ বা তার বেশি ঐতিহ্য স্থানিক দেশ রয়েছে আহ বিভিন্ন পরিমাপ এখানে দেখেন হয়েছে এতে আহ সেখান থেকে দেখতে গেলে দেশে আহ দেশ অনুযায়ী বিশ্ব ঐতিহ্যের স্থানসমূহ বিষয়ে যদি বলা যায়

অসদস্য সহ সর্বোমোট একহাজার একশ চুয়ান্নটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে যার মধ্যে আটশ ঊন সাতানব্বইটি সাংস্কৃতিক এবং দুইশ আঠারটি প্রাকৃতিক এবং ঊনচল্লিশটি মিশ্র বৈশিষ্ট সম্পন্ন বিশ্ব ঐতিহ্য কমিটি দেশগুলিকে পাঁচটি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করা হয়েছে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এশিয়া ও প্রশান্ত মহানগরীর আহ ইউরোপ, উত্তর আমেরিকা এবং লাতিন আমেরিকা এবং আহ ক্যারিবিয়ান রয়েছে আটান্নটি বন আটান্নটি মুক্তিসহ বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে ইতালিতে বিশ্ব ঐতিহ্যের তালিকায় সাতাশটি রাষ্ট্রের কোন সম্পত্তি নেই যেরকম বাহামা ভুটান, ব্রুনাই, বুরুন্ডি, আহ কামরাস ও দ্বীপপুঞ্জ, জিবতি নিরিখ আহ নিরক্ষীয়গিনি আহ এছাড়া এসওয়ার্তিনী আহ গায়না, গিনি আহ বিসাউ ইত্যাদি কুয়েত আহ নিউ আহ নিউ আহ মোনাকো এরকম বিভিন্ন দেশ রয়েছে এখানে যেগুলো কিন্তু এখানে কোনরকম দক্ষিণ সুদান এগুলোতে কোন রকম বিশ্বের ঐতিহ্য তে কোন সম্পত্তি তাদের নেই বলে ধরা হয়